ঠিক আছে চ ফোন করছি রাতের দিকে এই number তোর কাছে থাকে তো নাকি? হ্যাঁ এই number টায় call না লাগলে তুই আমার number টায় call করিস তাহলে

রাখছি তাহলে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

যাক বাবা তাহলে শেষ পর্যন্ত আপনার সময় হল যে, আপনি contact গুলো একবার check করবেন। এজন্যই আমার সাথে কথা না না আপু তেমন কিছু না, আসলে বোঝেনি তো? ব্যস্ততায় থাকি সারাদিন। আপনিও ব্যস্ত থাকেন। তাই কা কাউকে আসলে খুব একটা বিরক্ত করতে ইচ্ছে হয় না। হ্যাঁ, আর এটা কিন্তু সত্যি আমরা কিন্তু অনেকের কথাই মনে করি, কিন্তু ঘটা করে কিন্তু ফোনটা করা হয় না। আমি কিন্তু আপনার কথা মনে করেছি, কিন্তু ফোন করা হয়নি।